পরীর মতন মাথায় উম প্রজাপতি আছে পেছনে পাখনা--

পেছনেও একটি হলুদ বাড়ি দেখা যাচ্ছে নারকেল গাছ দেখা যাচ্ছে আকাশে চাঁদ দেখা যাচ্ছে কিছু বাইক আছে বাইক -এর রং কালো সামনে দোকানের সামনে কিছু এক একটা চেয়ার দেখা যাচ্ছে।

জামাকাপড়ের দোকান কিছু প্যাকেট গোছানো রয়েছে। সাদা কালার -এর আর এ জামাকাপড় গোছানো আছে। জামাকাপড়ের অনেক কিছু বিভিন্ন রকম হ্লুদ সাদা গোলাপি ।

কিনারে একটা বাড়ি আছে নৌকো রাখা আছে নৌকো ওর জল জলটা উম একটু ঢেউ হচ্ছে আকাশি কালার -এর আকাশ দেখা যা--

উম টেবিল -এ জলের বোতল রাখা আছে পাখা দুটো লাগানো আছে ঘুরছে পাখা।

আ- আ- র রাস্তায় গেট আছে গেট টার মধ্যে ওপরে পতাকা ঝোলানো আছে পাশে গাছপালা আছে। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে মেয়েটার জ্যাকেট কালো কালোর পরে আছে প্যান্ট পরে আছে একটা জিন্স এর গাড়িতে কভার লাগানো আছে বেগুনি কালোর ।

সামনে একটা বাচ্চা ছেলে আছে একটা বৌ আছে। বৌটার গায়ের রং জামার পোশাকের রং গোলাপি কালার . মেয়েটা চুড়িদার পরে আছে চুড়িদারের রং সা নী --

হাতে পতাকা আছে পতাকার রং সাদা গোলাপি সবুজ আর বাচ্চাগুলোর গায়ে জামার পোশাকের রং লাল কালার আছে।

একটা কালো কালার জামা পরে আছে লাল কালার বৌটা শাড়ি পরে আছে।

এটা একটি অফিস । অফিস । এর মধ্যে কিছু লোক আছে। চেয়ার এ একটা লোক বসে আছে। একটা লোক একটা লোকের সাথে কথা বলছে। চেয়ার টায় তো গোলাপি কালার তোয়ালে দিয়ে চাপা আছে। সামনে একটা টেবিল আছে। টেবিল টার মধ্যে--